এই জায়গাটা দেখতে খুব সুন্দর লাগছে। আ আশেপাশে-এ পার্ক হবে মনে হয়। সুন্দর করে লাইন করে গাছগুলো সাজিয়ে রাখা আছে গাছগুলোর নিচে রং করা আছে।

আর বৃষ্টি পড়ছে নদীর মধ্যে ফোঁটা ফোঁটা সু-উ-ন্দর লাগছে দৃশ্যটা।

আবার পেছনে ছোট ছোট ঘরও দেখা যাচ্ছে আবার একটা দুটো লাইট এর খুঁটিরও দেখা যাচ্ছে।

এইখানে দেখা যাচ্ছে একটা ঘরের মেন গেট মেন গেট -এর মধ্যে কালো রঙের গ্রিল লাগানো আছে।

জল গুলো নীলা আকাশ আকাশটাও সুন্দর লাগছে একদম পরিষ্কার পেছনের পাহাড় টাও সুন্দর লাগছে।

আর একজন হলদে রঙে টি-শার্ট পড়েছে আর একজন কালো।

কালো যে পরেছে উনি পেছনে হাত দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে দুজনে মন্দির টা তো দেখতে খুব সুন্দর।

এখানে দেখা যাচ্ছে কয়েকজন লোক বসে আছে একজন লোক গেট -র সামনে আছে।

আর একজন লোক টাকা তুলে বেরিয়ে গেছে হাতে রিসিভ দেখা যাচ্ছে। আর একজন লোক পেছনে দাঁড়িয়ে খৈনি ডলছে। একজন বয়স্ক লোকের পেছনে।

এই জায়গাটাকে দেখে বোঝা যাচ্ছে এটা একটা বাজার সবজি বাজার আর কি।

দেখতে সুন্দর লাগছে। একটা ছোট্ট ঘরও দেখা যাচ্ছে। পেছনে পাহাড়ের মত উঁচু।

কি দারুণ দেখতে লাগছে এটা মূর্তি। একদম সুন্দর লাগছে এত--

আর ভিতরে একজন লোক বসে আছে রাতের দিকটা হয়তো লাইট জ্বালানো আছে বাইরের দিকটা অন্ধকার।

ম্যাগি -র প্যাকেট আছে নুন আছে উপরে আরো কয়েকটা প্যাকেট দেখা যাচ্ছে।